ফাঁকা আছে উপরে পাঙ্খা লাগা আছে।

চিত্রে অনেকটা ছোট ছোট ছেলে | বসে পরে আপনার কোনো ছেলেতে রাখি বানানছে কোনো ছেলেতে--

নদীতে অনেকটা পাথর আছে | নদীর ওপারে একটা বড়ো করা পুল বানা আছে | তার পুলের দুনো সাইড -এ পাহাড় আছে।